এ আর সাথে মানুষ রয়েছে এখানে ক একজন দুজন তিনজন চারজন।

উপরে একদম সুন্দর করে সাজানো আর সাইডে সাইডে লাইট রয়েছে।

ফোটো ফোটো ফ্রেমটা দেখতে একদম সুন্দর দেখতাসে দেখতে একদম দামি লাগতাসে।

আর মাঠের উপরে টুপি পরিয়ে জয়দেবপুর ও এফ ইউড ও সিনি সিনিয়র মাদ্রাসা করে ল্যাখা আসে।

আর এখানেও একজন বুড়া বইয়া সামনে কটা কইতাছে দূরে বিল্ডিং দেখা যায়।

মেলামেশা রুং দেখতে খুবই সুন্দর ছবিতে চারদিকে কিছু গাছ রয়েছে।

বাড়িটা ডেকটে খুবই সুন্ডর লাগটেসে বড় একটা বাড়ি আর জানালা রয়েছে এখানে।

বিল্ডিংটা দেকতে খুবই বড়ো আর একটা লাইট রয়েছে সামনে একটা পটাকা রয়েছে।

এখানে দেখছি অনেকজন স্টুডেন্ট -রা বেঞ্চ এ বইয়া আছে।